সেটা দেখে যেটা আমরা বুঝতে পারছি বিশাল বড় একটা বিল্ডিং এ একদম নিচের বিল্ডিং মানে একতলা বিল্ডিং দু তলা বিল্ডিং কাছ দিয়ে কি সুন্দর সাজানো তার ভিতরে--

সাজানো রয়েছে তারা বসে বই নিয়ে পড়ছে লিখছে।

পিকচারটা দেখে যেটা আমি বুঝতে পারছি বহুতল বাড়ি রয়েছে আর উঁচু করে পাচিল দেওয়া আবার গেট বসানো তো-- মানুষ ঢুকছে এবং বেরোচ্ছে তার জন্য চওড়া রাস্তা দেখতে পাচ্ছে মাটির।

সে পিকচারটা দেখে আমরা যেটা আমরা বুঝতে পারছি এটা একটা চওড়া পিচের রাস্তা আর তার দুই সাইডে দেখতে পাচ্ছি বহুতল বড়ো বড়ো বাড়ি। ডান সাইডে দেখতে পাচ্ছি সাদা রঙের বাড়ি।

বড়ো বড়ো বাস লরি যাচ্ছে | তবে এটা ট্রেন যাওয়ার ই ব্রিজ করেছে দেখতে পারছি | আর দেখতে পাচ্ছি একদম খোলা আকাশ এর উমঃ যেটা উমঃ পিকচার হয় আর কি।